এটি একটি কাঠকিরাই কারখানা যেখানে দেখা যাচ্ছে অনেক বড়ো বড়ো কাঠের লক রয়েছে।

থেকে তিনটি মাছমুখী দেখা যাচ্ছে দূরে একটি ঝিল রয়েছে সম্ভবত সেখান থেকেই তারা মাছ ধরেছে ।

যে নাগরদোলাটি অনেকটা হাঁসের সেপ - এ রয়েছে।

উম জায়গাটা দুভাগে ডিভাইট করা রয়েছে।

এটি একটি ছোটদের জামাকাপড়ের সেকশন রয়েছে।

যেখানে ছেলে ও মেয়ে উভয়দেরই জামাকাপড় ঝুলছে।

এটি একটি বাড়ির বাকেয়ার্ড এর ছবি।

সামনের ছবিটি ঝাড়গ্রাম পৌরসভার ছবি।

সামনের ছবিটিতে দীপাঞ্জন ও মৌমিতার বিয়ের একটি সুন্দর গেট তৈরী করা হয়েছে ।

সেই ব্যাঙ্ক এর মধ্যে অনেক লোক ঢুকছে এবং রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে এবং বাইরে অনেক লোক অপেক্ষা করছে।